এবং একদম ডান কোনাতে দুজন মানুষকে দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল আকৃতির--

ছবিটি একটি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের ছবি। যেখানে বিল্ডিং এর বাইরে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের একটি বড়ো বোর্ড লাগানো আছে।

এবং তার দুই পারে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে।

ছবিটিতে একটি খুব সুন্দর মেঝে দেখতে পাচ এবং মেঝেতে সুন্দর করে।

একটা করে সাদা টুপি রয়েছে এবং সবাই সামনের দিকে নিচু হয়ে বসে বা দাঁড়িয়ে রয়েছেন।